এই ঘরটা দেখে মনের হচ্ছে এটা কোনো একটা ক্লাস রুম এবং।

এটা দেখে মনে হচ্ছে এরকম একটা রুম যেখানে বাচ্চারা বসে আছে এবং বাচ্চারা নিজেদের কাজ করছে।

কাজ দিয়েছে যেগুলো বাচ্চারা প্রজেক্ট করার চেষ্টাটা করছে এবং অনেক কাজ করছে তারা খুব সুন্দরভাবে।

এই স্ট্যাচু টা দেখে মনে হচ্ছে যে এটা একটাঅনেক আগের একটা তৈরী ইতিহাসের কোন একটা জিনিস।

প্রয়োজনের জিনিস যেটা মানুষ প্রতিদিন ব্যবহার করে সেসব জিনিস এখানে সাজানো আছে। অনেক কিছু দেখা যাচ্ছে যে সে সাজানো এবং দোকানটা খুব সুন্দরভাবে সাজানো আছে।